এই ফটো -টিতে দেখা যাচ্ছে একটা স্টেডিয়াম লোকজন --

ছবিটিতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলি পোস্টার লাগানো আমূল তারপর পিজা এবং অন্যঅন্য অনেকগুলি বাইক এবং বেলুন দিয়ে সাজানো।

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি এক দুটো মানুষ একটা বইয়ের দোকান বইয়ের দোকানে অনেক রকম এর বই।